সাদা রঙের একটি টেবিল দেখা যাচ্ছে। দোকানটিতে মাথার উপরে রয়েছে দুটো লাই--

এবং এখানে একটি নীল রঙের টুল বা যে সিঁড়ির মতো জিনিস রয়েছে--

এখানে বক্স ভালো ভালো লাইটিং -এর ব্যবস্থা রয়েছে এবং এটি রাত্রের সময়--

বিল্ডিং এ প্রতিটা ফ্লাট -এ প্রায় ঝুলন্ত বারান্দা রয়েছে।

এটা একটা রাতের সময়ের চিত্র দেখানো হয়েছে যেখানে দুরে লাইট জ্বলছে আর সামনেই রয়েছে একটি জলের জলাশয়।

যার জল নোংরা দূষিত হয়ে গেছে এবং এটা চারিদিকটা বাধানো রয়েছে আর অনেকগুলি বাড়ি দেখা যা--

এখানে খাবারের রান্না করছে সাহায্য করছেন এর পুরো জায়গাটা নেট দিয়ে ঘেরা রয়েছে।

এই লোকগুলি সবাই এক জায়গায় জড়ো হয়ে গল্প ক--

এখানে একটি বাস স্ট্যান্ড -এর চিত্র দেখানো রয়েছে। যেখানে অনেকগুলি বাস দাঁড়িয়ে রয়েছে।

এই পুরো জায়গাটি একটি কংক্রিটের মেঝের উপর রয়েছে।

একটি গ্রামের চিত্র দেখানো হয়েছে যেই গ্রামে টিন দিয়ে ঘেরা একটি দোকান রয়েছে এবং দোকানটির পাশে রয়েছে একটি রাস্তা।

চারপাশে অনেক মহিলা এবং পুরুষদের জামা কাপড় রয়েছে--

গুল্ম জাতীয় গাছ রয়েছে। এবং একটু দূরেই রয়েছে অনেক বড় বড় গাছ--

ঠাকুরের মূর্তি পুজো করা হয়েছে--

এবং ওই বাড়িটি এস.বি.আই. ব্যাংকের ।

এখানে একটি বিল্ডিং -এর করিডোর -এর চিত্র দেখানো হয়েছে--

এর চারিদিকে রয়েছে অনেকগুলি গাছ রাস্তার পাশে রয়েছে দোতালা একটি বাড়ি--

এবং এই বিল্ডিং -টি রং হচ্ছে হলুদ এবং সবুজ। রেস্টুরেন্ট -এর সামনে ওয়েলকাম লেখা একটি বড় পোস্টার টানানো রয়েছে। তার উপরেই রয়েছে--

এই ঘরের সামনে রয়েছে একটি সাদা রংয়ের বোর্ড । এবং এর সাথে ফ্যান এবং লাইট -এর ব্যবস্থা রয়েছে--

এই দেয়ালের ঐ পাড়ে রয়েছে ছোট্ট ছোট্ট টিনের কন্টেইনার দিয়ে তৈরি ঘরের মতো কিছু--

সাদা রঙের ইটের দেয়াল দিয়ে ঘেরা একটি জায়গা এবং এর সাথে ঘোলা নীল আকাশ--

এবং এর চারিদিকে রয়েছে ফাঁকা জমি--

এখানে একটি জিমের ছবি দেখা যাচ্ছে। যে জিম টি মধ্যে রয়েছে অনেকগুলি সরঞ্জাম যেগুলোর উপর--

এখানে একটি বড় জলাধারে চিত্র দেখা যায়।

এর পাশে রয়েছে ধান খেত। যেখানে অনেক ধান লাগানো আছে।

দোকানটিতে অনেকগুলি খাবারের জিনিস রয়েছে যেমন চিপস চকলেট --

একটি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখানো হয়েছে।

এর সাথে রয়েছে অনেক বড় বড় গাছ।

এর সাথে রয়েছে একটি হলুদ রঙের অটো এই রাস্তার চারদিকে অনেকগুলি বিল্ডিং রয়েছে--

একটি ছোট্ট বাড়ির চিত্র দেখানো হয়েছে। এই বাড়িটি মাটির এবং বাড়িটির সামনে পাশ দিয়ে আলনা করা হয়েছে যেখানে অনেক --

কাপড় ঝোলানো রয়েছে। বাড়িতে চারদিকে রয়েছে বড় বড় গাছ।

একটি দোকানের চিত্র দেখানো রয়েছে দোকানটির রং হচ্ছে সাদা। এই দোকানের মধ্যে অনেক--

এখানে অনেক সাইকেল এবং বাইক দাঁড় করানো আছে অনেকগুলি ব্যক্তিও এদের সাথে দাঁড়িয়ে রয়েছে।